ক্লাসটি উজ্জ্বল এবং পরিপাটি এটি শিক্ষামূলক কার্যক্রমের চিত্র তুলে ধরে।

এই ছবিতে একটি ছোট মুদিখানার দুকান দেখা যাচ্ছে।

বোর্ডে সব্জীর ছবি ও তথ্য দেওয়া রয়েছে এটি একটি সরকারি উদ্যোগ।

এই ছবিতে একটি রেলওয়ের স্টেশনের ওভার ব্রীজের সিঁড়ি দেখা যাচ্ছে।

দোকানের সামনে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র ও গৃহস্থালির সরঞ্জাম রয়েছে।

তাদের সারা শরীর পোশাকে গোলাপী ও নীল ও অন্যান্য রঙের আবিরে মাখানো।